এবং দুটি ব্যানার -ও রয়েছে উপরটা হচ্ছে অ অন্ধকার এবং দুটি লাইট দেখা যাচ্ছে একটি লাইট খুব কাছে একটি লাইট খুব দূরে এবং গাছ গুলি দেখা গেলেও গাছ গুলির পাতা নেই ।

এটি একটি বাইক সাভিসিং সেন্টার এখানে একটি এই লোক কাজ করছে। এবং এখানে অনেক ধরনের যন্ত্রপাতি দেখা যাচ্ছে উপরে একটি রয়েছে লাল রঙের প্লাস্টিক রয়েছে। এবং পিছনের দেওয়ালটির রঙ হচ্ছে নীল এবং হাল্কা হাল্কা সবুজ রঙ দেখা যাচ্ছে।